অনেকগুলি ছোট বড় গাস দেহা যাচ্ছে।

এখানে অনেকগুলি রঙ্গিন ফুলও আছে।

এখানে কয়েকটা বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে কিছু ইংলিশে লেখা রয়েছে।

অনেকগুলি ছোট বড় গাছ রয়েছে।

উপরে কিছু কালো রঙের লাইন এর তার ঝুলন্ত রয়েছে।

কিছু গাড়ি দাঁড়ানো থাকতে লক্ষ করা যাচ্ছে।

একটি বড়ো লোহার দরজাও আছে।

এখানে আকাশটি রয়েছে সাদা রংগের।

এখানে বড় একটি ঘর দেখতে পাচ্ছি।

উপরে সিলিং এ কিছু ঝুলন্ত ফ্যান আছে।

একটি সাদা রঙের বস্তাও আছে।

কয়েকটা বাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

কিছু ছোট বড় গাছ রয়েছে।

একটি বড় সিঁড়ি দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি বাড়ি রয়েছে।

এখানে একটি বড় ঘর দেখতে পাচ্ছি।

এখানে একটি জিম ঘর দেখতে পাচ্ছি।

অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

দেওয়ালে একটি ছবি রাখা রয়েছে।

নিজে একটি মোটা দড়ি আছে।

অনেকগুলি ছোট বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা বাড়িকে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

ছোট ছোট কিছু সবুজ রঙের ঘাস রয়েছে।

ফুলের সিলিংয়ে কিছু সাদা রঙের জ্বলন্ত লাইট আছে।

কয়েকটা টেবিল ও চেয়ার রয়েছে।

সাদা রঙের অনেকগুলি জ্বলন্ত লাইট রয়েছে।

কয়েকটা বড় বড় বাড়িও রয়েছে।

ও একটা আলমারি লক্ষ্য করা যাচ্ছে।

এখানে কিছু দোকান দেখতে পাচ্ছি।

কয়েকটা বাইককে দাঁড়ানো থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি বড় দোকান রয়েছে।

একটি কাঁচের আলমারি দেখা যাচ্ছে।

এখানে কিছু বেলুন সাজানো আছে।

এখানে অনেকগুলি বড় বড় পাহাড় রয়ছে।

কয়েকটা মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।